তাও এই অনেক কিছু রয়েছে-এ অনেক কিছু-উ তাও অনেক জায়গাটা অনেক খুব পাথর দিয়ে পুরো ভরাই কর--

এইখানে দু তিনজন লোক রয়েছে | তারা এই জিনিসটাকে ফীল করছে | দূরে গাছপালা দেখা যাচ্ছে। বেশ গাছগুলো বেশ বড় বড় অনেক গছ--

স্কুল লাইব্রেরী | এইটার সামনে অনেকটা বড় খেলারও জায়গা রয়েছে | মাঠও আছে অনেক বড় | আর ওপরে ওপরে খুবই সুন্দর--

এ এইটা একটা অনেক বড় অনেক বড় বেশ বিশাল বড় একটা ফলের দোকান | এখানে নানা রকম ফল রয়েছে যেমন হচ্ছে কালো আঙ্গুর--

এটাও একটা বেশ বিশাল বড় খেলার মাঠ খেলার মাঠটা বেশ অনেকটাই বড় | এই জায়গায় বাচ্চারা খেলাধুলা করছে। কেউ ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে।

কিছু একটা বাড়ি রয়েছে বেশ ছোট বাড়ি বেশি বড় না| আর সেই বড়বড় গাছপালা রয়েছে চারিদিকে। চারিদিকে বড়োই গাছপালা রয়েছে আর সামনে--

সামনে অনেক বড় রাস্তা রয়েছে | বেশ মাঠটা অনেক বড়ই রয়েছে।

আর ঐদিকে সব চারিদিকে বাড়ি রয়েছে | গাছ পালাই পুরো ভর্তি রয়েছে নোংরা পুরো জায়গাটা অদুরে অনেক বড় একটা গাছ রয়েছে রাস্তার ধরে ধরে সব ল্যাম্প পোস্ট রয়েছে ল্যাম্প পোস্ট --

এখান একটা এস.বি.আই. ব্যাঙ্ক | উপরে ব্যাঙ্ক তার ব্যাঙ্ক -এর নিচে এ.টি.এম. রয়েছে | এ.টি.এম. -টির চব্বিশ ঘণ্টাই খোলা থাকে।

এটা একটা ডেকোরেশন রুম বা অনেক বড় একটা হল ব্যাংকোয়েট এখানে খুব সাজানো হচ্ছে অথবা ডেকোরেশন করা হচ্ছে।

ছাপাখানার ছাপার মেশিন | এখানে সব খাতা বই সব ছাপানো হছে নিউস পেপার -ও ছাপানো হচ্ছে।

খুবই সুন্দর অনেক দূর পর্যন্ত একটা--

এটা অনেক বড় খেলার মাঠ। খেলার মাঠটা বেশ বিশাল খানিক বড় আর ওই দিকেও অনেক গাছপালা রয়েছে। এখানে খেলাধুলাও করছে কিছু ছেলে মেয়ে দূরে --

আর দুধরণের গাছপালা রয়েছে আর এইখানে অনেক একটা পার্ক -এ বাচ্চাদের খেলার জন্যই > একটা বেশ বড় বেশ পার্ক -টা রয়েছে।

রয়েছে দারুন বেশ খুব অপুরূপ একটা দৃশ্য বিকেলের এক অ পুরো চারিদিকা অপূর্ব --